আহঃ আঃ লেখা আছে নোকিয়া স্যামসাঙ অর্থাৎ বিভিন্ন হুম ধরনের মোবাইল এখানে পাওয়া যায়।

যেখানে চারিদিকে যেন কুয়াশায় ভরে আছে।

এখানে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি দোতলা।

এবং আহঃ বিল্ডিং এর বাইরেই পাঁচিল দেয়া আছে হালকা নীল রঙের।

আর জিনিসপত্র ছড়িয়ে রাখা আছে এছাড়া দূরে কিছু গাছপালাও দেখতে পাচ্ছি।

এবং আহঃ সামনেই একটি বাঁশ ও রাখা আছে।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

এবং যারা ওপর হুম হুম কিছু গাছও বেরিয়েছে ছোট ছোট।

আহঃ একটি বড় গাছ দেখতে পাচ্ছি এ অ অনেকগুলি ।

প্ল্যাকেট -ও লাগানো আছে এবং আ চারিদিকে অনেক গাছপালাও দেখতে পা --